Hello

জানিস দেশে এখন যা মহামারি রোগ এসেছে সবাই ভয়ে একেবারেই অস্থির হয়ে রয়েছে শুধু দেশে কেন সারা পৃথিবীর মানুষ করোনার ভয়ে অস্থির তুই ভাবতে পারিস এমন কোনও দেশ নেই যেখানে করোনা সংক্রমণ হয়নি আর মানুষ মারা যায়নি শুনেছি হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে তোর শোনাটা সম্পূর্ণ ঠিক না রে কারণ আক্রান্ত হলেও সব মানুষ মারা যাচ্ছে না আরে আমি তো পত্রিকায় পড়ছি TV তে শুনছি প্রতিদিনই সেগুলো কি ভুয়ো নাকি আরে আমআমার কথা শোন তারপর হিসাব কর সারা বিশ্বে যে এত তিরিশ কোটি মানুষ আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে পঞ্চান্ন লাখেরও বেশি কি বলিস এত তাহলে তো টিকা নিয়ে ভালই করেছি আর ভয় নেই বল ভয় তাঁদেরই বেশি যাঁদের বয়স বেশি কঠিন রোগে আক্রান্ত এবং শারীরিকভাবে দুর্বল তাহলে আমি ভয়ে মরছি কেন আমার তো এ সব কিছুই নেই তাছাড়া টিকা তো নিয়েছি আরে ভয় আছে তোর শরীরে যদি আগে করোনা ভাইরাস ঢুকে থাকে তাহলে টিকা নিয়েও তো কোনও কাজ হবে না আমার শরীরে কী করে ঢুকবে করোনা ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে এই রোগ ছড়ায় যার জ্বর আছে হাঁচি কাশি আছে তার সংস্পর্শে এলেই তো রোগ হতে পারে ও এখন তো আবার ডেল্টা ওমিক্রন ইত্যাদির কথা শুনি এগুলোও তো মারাত্মক তাই না বল

পরিবর্তিত রূপ হলেই ডেল্টা ধরন ওমিক্রন ধরনএগুলো খুব দ্রুত ছড়ায় আবার রোগের লক্ষণও বোঝা যায় না জানিস তাহলে কী উপায় বলতো কি করে এই রোগ থেকে রেহাই পাব আমরা এই রোগ প্রতিরোধের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে নাক মুখ ঢেকে face mask পরতে হবে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে অথবা hand sanitizer ব্যবহার করতে হবে অন্যজন থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করলে রোগ প্রতিরোধ করা যাবে

এই জন্যই কি mask পড়িস college এ গিয়ে সাবান দিয়ে হাত ধুস আবার আমার মতো ভিড়েও ঢুকিস না হ্যাঁ এইবার তুই ঠিক বুঝেছিস ও আচ্ছা ঠিক আছে এরপর থেকে আমিও সতর্ক হয়ে যাব তুই যা যা বলেছিস সেগুলো সবই কঠোর ভাবে পালন করব আর সবাইকে এসব পালন করতে বাধ্য করব আর দেরি নয় চল তাড়াতাড়ি চল ঠিক আছে তারপর আর একটা কথা জানিস কত গাছের চারা এসেছে দেখেছিস হ্যাঁ দেখেছি আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস তাই বোধ হয় কোনও অনুষ্ঠান হবে

হম জানিয়ে দিয়েছেন আগামী কাল বৃক্ষরোপণ উৎসব হবে class সব বন্ধ কি বলিস আমি ওসব কোন কান দিইনি সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তো কখনও